লিব্রিঅফিস ড্রো এ সহজ অঙ্কনসমূহ তৈরী করা সম্পর্কে এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটিতে আপনি সহজ আকৃতি অঙ্কন করতে শিখবেন
কিছু মৌলিক আকৃতি যেমন লাইন তীর এবং আয়তক্ষেত্র
মৌলিক জ্যামিতিক আকৃতি চিহ্ন এবং ব্যানার এর সাহায্যে
এছাড়াও কীভাবে একটি বস্তু কে নির্বাচন করতে সরাতে এবং মুছে দিতে হয় তা আপনি শিখবেন
মার্জিন সেট করার জন্য রুলার এবং বস্তুগুলি স্থাপন করতে অ্যালিগন বা বিন্যাস টুলবার ব্যবহার করা
এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
অবজেক্ট শব্দটির অর্থ কোনো একটি বা একসাথে কয়েকটি আকৃতি যা ড্র তে ব্যবহৃত হয় যেমন লাইন বর্গক্ষেত্র তীর ফ্লোচার্ট ইত্যাদি
এই স্লাইড এ দেখানো সমস্ত আকৃতি গুলিই হল অবজেক্ট
ফাইল ওয়াটারসাইকেল যা আমরা ডেস্কটপ এ সংরক্ষিত করেছিলাম সেটিকে খোলা যাক
প্রথমে আমরা শিখবো কীভাবে একটি বস্তু নির্বাচন করতে হয়
মেঘ নির্বাচন করতে শুধুমাত্র ওটিতে ক্লিক করতে হবে
এটি করলে আটটি হাতল দৃশ্যমান হবে
নির্বাচিত বস্তুর পাশে যেসব ছোট নীল বা সবুজ বর্গক্ষেত্রগুলি দেখা যাচ্ছে সেগুলি ই হল হাতল
আপনি পরবর্তী টিউটোরিয়াল এ হাতল এবং তাদের ব্যবহার সম্পর্কে আরো জানতে পারবেন
আমাদের আঁকায় আরো কিছু বস্তু যোগ করা যাক
মাঠ আঁকার জন্য একটি আয়তক্ষেত্র যোগ করা যাক
অঙ্কন টুলবার এ বেসিক শেপস ক্লিক করুন এবং তারপর রেকট্যাঙ্গল এ ক্লিক করুন
এখন কার্সারটি পৃষ্ঠায় নিয়ে আসুন
আপনি একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন যাতে একটি বড় হাতের অক্ষরে I আছে
বাম মাউস বাটন টিপে ধরুন এবং টেনে এনে একটি আয়তক্ষেত্র আঁকুন
এখন মাউসের বোতাম ছেড়ে দিন
এরপর মাঠ খেকে মেঘের দিকে জলীয় বাষ্প এর উর্ধগতি বোঝাতে কিছু তীরচিহ্ন আঁকা যাক
অঙ্কন টুলবার এ লাইন ক্লিক করুন
কার্সার পৃষ্ঠায় নিয়ে যান
আপনি বাঁকানো ড্যাস এর সাথে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন
মাউসের বাম বাটন টিপে ধরে উপর থেকে নীচে টানুন
আপনি একটি সরল রেখা অঙ্কন করেছেন
একটি লাইন এর দুটি হ্যান্ডল আছে
এখন লাইন এ একটি তীরের মুখ যোগ করতে হবে
লাইন নির্বাচন করুন
কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং লাইন ক্লিক করুন
আপনি লাইন ডায়লগ বাক্স দেখতে পাচ্ছেন
এখন আরো স্টাইলস বা তীর শৈলী ট্যাবে ক্লিক করুন
তারপরে আরো স্টাইলস ড্রপ ডাউন বাটনে ক্লিক করুন
এইখানে উপলব্ধ তীর শৈলীগুলি প্রদর্শন করা হচ্ছে
আরো নির্বাচন করুন
ওক ক্লিক করুন
এইটা নির্বাচিত শৈলীর তীরমুখটিকে লাইন এর উভয় প্রান্ত এ যোগ করবে
কিন্তু আমাদের লাইন এর মাত্র একটি প্রান্তে তীরমুখ দরকার
তাই প্রথমে CTRL জেড টিপে এই পরিবর্তনটি পূর্বাবস্থায় ফেরাতে হবে
আবার কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন
এখন লাইন ট্যাবে ক্লিক করুন
আরো স্টাইলস এর অধীনে এখানে আপনি স্টাইল নামের ক্ষেত্র দেখতে পাবেন
আপনি দুটি ড্রপ ডাউন বাক্স দেখতে পাচ্ছেন এগুলি লাইন এর এক একটি প্রান্তের জন্য
বাম ড্রপ ডাউন বাক্স ক্লিক করুন এবং আরো নির্বাচন করুন
ডান ড্রপ ডাউন বাক্স নির্বাচন করুন নোন ওকে ক্লিক করুন
লক্ষ্য করুন একটি তীরমুখ লাইন এর শীর্ষ বিন্দুতে যুক্ত হয়েছে
আমরা লাইনস এন্ড অ্যারোস বিকল্পটি ব্যবহার করে তীরচিহ্ন আঁকতে পারি
এই তীর এর পাশে আরো দুটি তীরচিহ্ন আঁকুন
অঙ্কন টুলবার থেকে লাইনস এন্ড অ্যারোস এর উপর ক্লিক করুন এবং লাইন স্টার্টস উইথ আরো নির্বাচন করুন
ড্র পৃষ্ঠায় কার্সার নিয়ে যান
বাম মাউস বোতাম ধরে রেখে উপর থেকে নীচ পর্যন্ত টেনে আনুন
একটি তীর আঁকার জন্য এটা একটি সহজ উপায় তাই নয় কি160
একই ভাবে আরো একটা তীর যোগ করুন
এখানে এই টিউটোরিয়াল টি একটু থামান এবং এই অনুশীলনীটি সম্পূর্ণ করুন
আপনার মাইওয়াটারসাইকেল ফাইল এ একটি লাইন আঁকুন
লাইনটি নির্বাচন করুন এবং লাইন ডায়ালগ বাক্স খুলুন
লাইন প্রোপার্টিস ক্ষেত্র এর অধীনে শৈলী রঙ প্রস্থ এবং লাইন এর জন্য স্বচ্ছতা পরিবর্তন করুন
আরো স্টাইলস ক্ষেত্রে তীর শৈলী পরিবর্তন করুন
এরপর আমাদেরকে একটি তারা অঙ্কন করতে হবে
অঙ্কন টুলবারে যান এবং তারা এর পাশের ছোট কালো ত্রিভুজ এ ক্লিক করুন
পঞ্চমুখী তারা নির্বাচন করুন
এখন মেঘ এর পাশে কার্সার নিয়ে যান
মাউসের বাম বাটন ধরে রেখে টানুন
আপনি একটি তারা অঙ্কন করেছেন
এখন আমাদের শিখতে হবে কিভাবে বস্তু সরানো এবং সেটিকে মুছে ফেলা যায়
একটি বস্তু সরানোর জন্য সেটি নির্বাচন করে আকাঙ্ক্ষিত অবস্থান এ টেনে আনুন
এখনই মাউসের বোতাম ছেড়ে দিন
এছাড়াও আপনি কীবোর্ড এর উপর নীচ এবং পাশাপাশি কী দুটি ব্যবহার করে একটি বস্তু সরাতে পারেন
একটি বস্তু সরানো বেশ সহজ তাই নয় কি
একটি বস্তু মুছে দিতে সেটিকে নির্বাচন করুন ও তারপর কীবোর্ডের ডিলিট কী টিপুন
এখন আমাদের মৌলিক সহায়কগুলি সম্পর্কে জানতে হবে রুলার এবং এলাইন বা বিন্যাস টুলবার
রুলার পাতার মার্জিন নির্ধারিত করতে এবং পরিমাপের একক নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়
এলাইন টুলবার কে বস্তুর অবস্থান করতে ব্যবহার করা হয়
রুলার ড্র কর্মপরিসর এর উপরে এবং বামদিকে দেখা যায়
পরিমাপ করার একক নির্দিষ্ট করার জন্য উপরের রুলার এ ডান ক্লিক করুন
আপনি পরিমাপ একক গুলির একটি তালিকা দেখতে পাচ্ছেন
সেনটিমিটার ক্লিক করুন
এখন শীর্ষ রুলার এর পরিমাপের একক সেনটিমিটার নির্দিষ্ট হয়েছে
একইভাবে বাম রুলার এর জন্য পরিমাপ নির্দিষ্ট করতে হবে
বস্তু সঠিক মাপে আঁকতে সবসময় উভয় রুলার এ পরিমাপের একই একক নির্দিষ্ট করুন
লক্ষ্য করুন
সক্রিয় রুলারটি সাদা রঙ এর হয়
আমরা পৃষ্ঠা সেটআপ এ মার্জিন এর যে মান নির্দিষ্ট করেছি সেগুলি রুলার এর শেষে দেখা যায়
চলুন দেখা যাক কিভাবে রুলার বস্তুর পরিমাপ প্রদর্শন করে
মেঘ নির্বাচন করুন
আপনি রুলার এর উপর দুটি ছোট শুরু এবং শেষ চিহ্ন দেখতে পাচ্ছেন
এগুলি মেঘ এর প্রান্তদুটি নির্দেশ করে
আপনি যদি এই চিহ্নদুটিকে রুলার এর ওপর সরান তাহলে আপনি দেখবেন চিত্রটি সেই অনুসারে পরিবর্তিত হচ্ছে
রুলার পৃষ্ঠায় একটি বস্তুর আকার দেখায়
এছাড়াও এটা আমাদের পৃষ্ঠায় একটি বস্তুর উপস্থাপন করতে সক্ষম করে এবং পৃষ্ঠা সীমানা প্রদর্শন করে
পরবর্তী মৌলিক সহায়ক নিয়ে আলোচনা করা যাক এলাইন টুলবার
আমরা অ্যালিগন ব্যবহার করে টুলবারে বস্তুটিকে বাম ডান উপরে নীচে এবং কেন্দ্র এ অবস্থিত করতে পারেন
এলাইন টুলবার সক্ষম করার জন্য প্রধান মেনু তে যান এবং ভিউ ক্লিক করুন
আপনি টুলবারগুলির একটি তালিকা দেখতে পাবেন
ক্লিক করুন এলাইন
আপনি এলাইন টুলবার দেখতে পাবেন
এবার দেখা যাক বিভিন্ন বিন্যাস বিকল্প ব্যবহার করলে বস্তু কিভাবে বিন্যস্ত হয়
মেঘ নির্বাচন করুন
বিন্যাস টুলবার এ লেফ্ট বা বাম ক্লিক করুন
মেঘ টি বামদিকে সরে গেছে
এখন সেন্টার্ড এবং সেন্টার এই দুটি বিকল্পের মধ্যে পার্থক্য বুঝতে হবে
বৃত্তটিকে প্রথমে সেন্টার এবং তারপর Centered এ বিন্যস্ত করা যাক
প্রথম এ বৃত্তটিকে ডানদিকে বিন্যস্ত করা যাক
বৃত্ত নির্বাচন করুন এবং বিন্যাস টুলবার এ ডান রাইট ক্লিক করুন
এখন বিন্যাস টুলবার থেকে সেন্টার ক্লিক করুন
বৃত্তটি কেন্দ্র এ এসে গেছে
সেন্টার বিকল্প বস্তুটিকে পৃষ্ঠার উপরের এবং নীচের মার্জিনের ঠিক মাঝে এনে বসায়
এটি বস্তুকে পাতার প্রস্থের সাপেক্ষে সরায় না
এখন বিন্যাস টুলবার থেকে সেন্টার্ড নির্বাচন করুন
বৃত্তটি পৃষ্ঠার কেন্দ্রে এসে গেছে
সেন্টার্ড বিকল্প বৃত্ত কে পৃষ্ঠার কেন্দ্রে বসায়
এই বিকল্প উপরের এবং নীচের মার্জিন এবং পৃষ্ঠার প্রস্থের সাপেক্ষে বস্তুকে সাজায়
এখন এই বস্তুগুলিকে নমুনা অঙ্কন দেখে সঠিক অবস্থানে নিয়ে যেতে হবে
ফাইলটি বন্ধ করার আগে আপনি সেটি সংরক্ষণ করতে ভুলবেন না
এখানে আপনার জন্য একটি অনুশীলনী আছে
মাইওয়াটারসাইকেল ফাইল এ একটি পৃষ্ঠা যোগ করুন
এই দুটি আকৃতি তৈরি করুন
তীর কি গুলি ব্যবহার করে আকৃতি দুটি সরান
আপনার আঁকা যেকোন বস্তুর নির্বাচন করুন এবং সেটি মুছে ফেলুন
বস্তুর আকার পরিমাপ করার জন্যে রুলার ব্যবহার করুন
তারপর এলাইন টুলবার ব্যবহার করে বস্তুটিকে পৃষ্ঠার কেন্দ্রে নিয়ে আসুন
এখানেই লিব্রিঅফিস ড্র এর টিউটোরিয়ালটি সমাপ্ত হল
এই টিউটোরিয়ালটি তে আপনি শিখেছেন কিভাবে সহজে অঙ্কন করা যায় এগুলি ব্যবহার করে
মৌলিক আকৃতি যেমন লাইন তীর এবং আয়তক্ষেত্র
মৌলিক জ্যামিতিক আকার যেমন প্রতীক তারা এবং ব্যানার
আপনি একটি বস্তু নির্বাচন করা এবং মুছে দেওয়া শিখেছেন
রুলার ও অ্যালিগন টুলবার ব্যবহার করে বস্তুর অবস্থান ঠিক করা
নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল এই টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
httpspoken tutorialorgNMEICT Intro রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটিকে রেকর্ড করেছেন
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়